ছবির দৃশ্যে যেখানে হয়েছে একটি ছোট গ্রামের দৃশ্য। ] গ্রামের সামনে একটি ক্ষেত করা রয়েছে। সেই ক্ষেতে সম্ভবত ধান চাষ করা হচ্ছে এবং গ্রামটি তে অনেকগুলি পাহাড়ও দেখা যাচ্ছে এবং সামনে কতগুলি বড়ো বড়ো গাছপালাও দেখা যাচ্ছে এবং সামনে একটি রাস্তা রয়েছে গাড়ি ঘোড়া চলাফেরার জন্য।

ছবির দৃশ্যে দেখানো হয়েছে একটি জামাকাপড় বিক্রেতার দোকান। সেখানে জামাকাপড়গুলি খুব সুন্দরভাবে গুছিয়ে সাজানো করার রোকরা রয়েছে। এবং কিছু ধরণের জামা দেখা যাচ্ছে নীল লাল সবুজ অনেকধরণের জামার রাখা রয়েছে। কিছু প্যান্ট ও রাখা রয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো।

ছবির দৃশ্যে দেখানো হয়েছে খুব সম্ভবত একটি গ্রামের দৃশ্য গ্রামটি খুবই সুন্দরভাবে সাজানো সবুজ গাছপালা দিয়ে ভরা ছোটোবড়ো গাছপালায় ভর্তি সামনে কতগুলি লাইটপোস্ট দেখা যাচ্ছে এবং সামনে একটি বড়ো পাহাড় আকৃতির জায়গা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে সেই দৃশ্য--

ছবিটির দৃশ্যে দেখানো হয়েছে একটি বড়ো হোটেল এবং সেই হোটেল টির নাম সম্ভবত হোটেল ভিনায়ক এবং হোটেল টি খুবই সুন্দর এবং তার চারিপাশে কতগুলি ফ্ল্যাগ লাগানো রয়েছে কতগুলি লাইটপোস্ট দেখা যাচ্ছে এবং কতগুলি বড়ো বড়ো চার চাকাও দাঁড়িয়ে আছে সাদা কালার - এরগ্রে কালার - এর।